এখানে দেখা যা-চ-ছ-ত্র একটি বাড়ির ছবি এখানে দেখা যাচ্ছে অনেক গুলো ধপ করে --

সামনে একটি মহিলা এবং একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে এবং নিচে অনেক ফলফুল দেয়া হয়েছে।

রাইড অনেক বাচ্চারা সেই রাইড -এ চড়েছেন এবং মানু-- ।

এটি একটি কোনো একটি বিল্ডিং -এর ছবি। সেই বিল্ডিং -টি পুরো সাদা রঙের ।

তার পাশে অনেকগুলো গাছপালা রয়েছে এবং ছবিটি ব্ল্যাক এন্ড হোয়াইট পুরো। কিন্তু সামনের গাছগুলো সবুজ সবুজ দেখা যা --

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি সেলফি । যেখানে একটি ছেলে কোনো কারখানায় সেলফি টি তুলেছেন।

দেখা যাচ্ছে একটি বড়ো বাগান টাইপ -র আছে যার মধ্যে অনেকগুলো লোক সেখানে টেন্ট করেছে।

অর্থাৎ এটি একটি সরকারি দপ্তর তার সামনে একটি অটো যাচ্ছে অটোর মধ্যে ভর্তি লোক রয়ে--

যার পাশে একটি গ্যালারি করা রয়েছে। এখানে দেখা যাচ্ছে সেই মাঠে অনেক গুলো বাচ্চা ছেলে মেয়েরা সেখানে খেলছেন। উ দিনটি সন্ধ্যা হয়ে এস --

এই ছবিটি একটি বাস স্ট্যান্ড এর ছবি। যেখানে দেখা যাচ্ছে বাস গুলি জলপাইগুড়ি টু শিলিগুড়ি যাওয়ার বাস ।

উ তার সঙ্গে দুটো রেলিং রয়েছে। দুটো পিলার রয়েছে। পুরো এডভেস্টার র চাল দেওয়া রয়েছে এবং সেই বিল্ডিং -এর দেওয়ালে ডে করা হয়েছে ।

জলাশয়ের ছবি। যার ওপরে একটি ব্রিজ দেখা যাছে। সেই জলাশয়ে অনেক পানা ভর্তি এবং জলাশয়ের পশে দেখা যাচ্ছে অনেক বড়ো বড়ো গাছপালা হয়ে রয়েছ--

এখানে একটি কসমেটিক শপের দৃশ্য দেখা যাচ্ছে । যেখানে দেখা যাচ্ছে তিনটে বক্স রাখা। তিনটেতেই সাহেনাজ হোসেন এর কসমেটিক প্রোডাক্ট রাখা রয়ে--